লিব্রিঅফিস Base এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি ফর্মে তথ্য ঢোকানো এবং পরিবর্তন করা
শেষ টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে একটি ফর্মে ফর্ম নিয়ন্ত্রক যোগ করা যায়
এবার এই টিউটোরিয়ালে শেখা যাক কিভাবে একটি ফর্ম ব্যবহার করে তথ্য ঢোকানো এবং পরিবর্তন করা যায়
এটি করার আগে আমাদের ফর্ম এর সজ্জাতে আরো তিনটি পরিবর্তন করা যাক
লিব্রিঅফিস বাসে প্রোগ্রাম খোলা না থাকলে প্রথমে সেটিকে খুলুন

ফাইল মেনুর অন্তর্গত Open এ ক্লিক করে আমাদের লাইব্রেরি ডেটাবেস খোলা যাক
এখন আমরা লাইব্রেরি ডেটাবেস এ এসে গেছি
বুকস ইশ্যুড টো মেম্বার্স এই ফর্মটি খোলা যাক
এটি করতে বাম প্যানেলের ফর্মস আইকন এ ক্লিক করুন এবং তারপর ডান প্যানেলের বুকস ইশ্যুড টো মেম্বার্স ফর্ম এ ডান ক্লিক করুন
তারপর ক্লিক করুন এডিট
এখন আমরা ফর্ম সাজানোর উইন্ডোতে এসে গেছি
এখন প্রথমে ফর্মের আকারে একটু পরিবর্তন করা যাক যাতে এটি আরো ঘন বিন্যস্ত দেখতে লাগে
এটি করতে ফর্ম উইন্ডোর দৈর্ঘ্য এবং প্রস্থ কমাতে হবে
এটি করতে ফর্ম এর উপরে এবং ধার গুলিকে ক্লিক করে ধরে প্রয়োজন মত টেনে আনুন
এরপর আমাদের ফরমটির শিরনামের ফন্ট পরিবর্তন করা যাক
উপরের ফর্ম্যাত্তিং টুলবার থেকে ফন্ট পরিবর্তন করে এরিয়াল ব্ল্যাক এবং আকার ১২ করুন
এবার ফর্ম নিয়ন্ত্রক গুলির Tab ক্রম লক্ষ্য করুন
এটি আমাদের ফর্ম নিয়ন্ত্রক গুলিতে একটি নির্দিষ্ট ক্রমে যাবার জন্য কিবোর্ডের ট্যাব কি গুলিকে ব্যবহার করতে সাহায্য করে
উদাহরণস্বরূপ উপর থেকে নীচে যেতে
এটিকে tab অর্ডার বা ট্যাব ক্রম বলা হয়ে থাকে
বেস স্বযন্কিয়ভাবে ফর্ম নিয়ন্ত্রক গুলি ট্যাব ক্রম ফর্মের উপর থেকে নীচে নিদিষ্ট করে দেয়
কিন্তু যেহেতু আমরা ফর্মে কয়েকটি টেক্সট বাক্স মুছে দিয়েছি এবং দুটি তালিকা বাক্স ও চারটি বোতাম যোগ করেছি তাই ট্যাব ক্রম পরিবর্তিত হয়ে যেতে পারে
তাহলে এখন এটি আবার নতুন করে ধার্য করা যাক
ফর্ম ডিজাইন টুলবারে যেটি সাধারনত উইন্ডো এর নিচের দিকে থাকে আইকন গুলি দেখে নিন এবং সেই আইকনটি খুঁজে নিন যেটির টুল টিপ এ লেখা আছে অ্যাক্টিভেশন অর্ডার
এই আইকন টির উপর ক্লিক করুন
এখন একটি ছোট পপ আপ উইন্ডো দেখা যাচ্ছে যার শিরোনাম Tab অর্ডার এই ফর্ম নিয়ন্ত্রক গুলি নির্দিষ্ট ক্রমে সাজাতে আমরা হয় এগুলির উপর ক্লিক করে টেনে এনে সঠিকস্থানে এনে বসাব
অথবা আমরা মুভ ইউপি বা মুভ ডাউন বোতাম গুলি ব্যবহার করতে পারি
তাহলে ছবির মতো করে ট্যাব গুলি সাজিয়ে নেওয়া যাক
ল্টপাউসেগ্ট এটি হয়ে গেছে তাহলে এই পরিবর্তনগুলি সংরক্ষণ করতে ওক বাটন টিপুন
ঠিক আছে এখন এই ফর্ম টি সংরক্ষণ করতে কন্ট্রোল এবং S একসাথে টিপুন
এবং তারপর ফর্ম উইন্ড টি বন্ধ করে দিন
এখন আমাদের ফর্ম সাজানো সম্পূর্ণ হয়ে গেছে
এখন এই ফর্মটি একবার পরীক্ষা করে দেখা যাক
প্রধান বেস উইন্ডো তে বুকস ইশ্যুড টো মেম্বার্স ফর্ম এর উপর ডবল ক্লিক করে ওটিকে খুলুন
এখন ফর্মটি তথ্য ঢোকানোর মোড এ খুলে গেছে
লক্ষ্য করুন শিরোনাম হিসাবে দেখাচ্ছে ফর্ম টো ট্র্যাক বুকস ইশ্যুড টো মেম্বার্স এবং এখানে আমরা বুকিড ও মেম্বেরিড এর পরিবর্তে বই এর শিরোনাম ও সদস্যদের নাম দেখতে পাচ্ছি
এছাড়াও এটি হল বুকসিশ্যুড টেবিলের প্রথম রেকর্ড বইয়ের শিরোনাম হিসাবে আন অটোবায়োগ্রাফি উজ্জ্বল হয়ে আছে
এবং সদস্যর নাম হিসাবে নিশা শর্মা উজ্জ্বল হয়ে আছে
বাকি ক্ষেত্র গুলিও আমরা এখানে দেখতে পারছি
এখন নীচের নেভিগেশন টুলবার আইকন ব্যবহার করে আমরা রেকর্ড গুলির মধ্যে যাতায়াত করতে পারি
ল্টপাউসেগ্ট এবার তাহলে দ্বিতীয় রেকর্ড এ যাওয়া যাক
ধরা যাক সদস্য জেকব রবিন ম্যাকবেথ বইটি নিয়েছেন এবং ধরা যাক তিনি এখন বইটি ফেরত দিচ্ছেন
তাহলে এখন তথ্যটি আমাদের রেকর্ড এ পরিবর্তন করা যাক
এরজন্য উদাহরণস্বরূপ ফেরত এর আসল তারিখ হিসাবে লেখা যাক ৭৭১১
এবং চেকড আইএন ক্ষেত্র টি নির্বাচিত করুন
এই তথ্যটি সংরক্ষণ করতে এখানের সেভ রেকর্ড বোতামে ক্লিক করুন
দেখুন বোতাম টি এখন ধুসর হয়ে গেছে অর্থাত এখন ওটি নিস্ক্রিয় হয়ে গেছে
কিন্তু আমরা যদি আবার রেকর্ড টি পরিবর্তন করি তাহলে ওটি আবার সক্রিয় হয়ে উঠবে
ঠিক আছে এখন উন্ডো চেঞ্জেস বোতাম টি পরীক্ষা করা যাক
এর জন্য কনকোয়েস্ট ওএফ সেল্ফ বইয়ের শিরোনামে ক্লিক করে এই রেকর্ডটি পরিবর্তন করা যাক অ্যাকচুয়াল রিটার্ন দাতে ক্ষেত্রে ৫৭১১ লিখুন
এখন উন্ডো চেঞ্জেস বোতামে ক্লিক করুন এবং দেখুন কি হয়
সর্বশেষ করা পরিবর্তন টি এখন আর নেই
লক্ষ্য করুন কনকোয়েস্ট ওএফ সেল্ফ এর পরিবর্তে ম্যাকবেথ উজ্জ্বল হয়ে আছে এবং ফেরতের আসল তারিখ ৭৭১১ দেখাচ্ছে
ঠিক আছে এবার ডিলিট রেকর্ড বোতামে ক্লিক করা যাক অর্থাত এখন আমরা দ্বিতীয় রেকর্ডটি মুছে ফেলতে চাইছি
বেস তথ্য মুছে ফেলার বিষয়ে খুবই সতর্ক তাই এটি আমাদের সতর্কতাবাণী দেখায় এবং আবার নিশ্চিত করতে বলে
তাহলে এখন নিশ্চিত করতে য়েস বোতামে ক্লিক করুন
আমরা দেখতে পাচ্ছি রেকর্ডটি স্ক্রিন থেকে মুছে গেছে এবং সেটির স্থানে আমরা এখন পরবর্তী রেকর্ড টি দেখতে পাচ্ছি
এবার একটি নতুন রেকর্ড যোগ করতে এই ফর্মের সর্বশেষ বোতাম অর্থাত নিউ রেকর্ড ক্লিক করুন
কিছু মান লেখা যাক
যেহেতু ইশুয়েইড ক্ষেত্রটি মান স্বয়ংক্রিয়ভাবে উত্পন্ন হয় আমরা এতে কিছু লিখব না
ছবিতে যেমন দেখা যাচ্ছে সেই অনুযায়ী তথ্য লিখুন ltpausegt আপনি যা লিখেছেন সেটি সংরক্ষণ করার জন্য সেভ রেকর্ড বোতামে ক্লিক করুন
আমরা এই ফর্মে তথ্য ঢুকিয়ে এবং পরিবর্তন করে সেটিকে পরীক্ষা করে দেখে নিয়েছি
অনুশীলনী
সদস্যদের তথ্য দেখানোর জন্য একটি ফর্ম তৈরী করুন
ফর্ম টি দেখতে ঘনবিন্যস্ত করুন
ফন্ট গাড় করুন
সেভ এবং নিউ রেকর্ড বাটন দুটি যোগ করুন
এখানেই লিব্রিঅফিস Base এর ফর্মের তথ্য সংক্রান্ত টিউটোরিয়াল টি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি একটি ফর্মে তথ্য ঢোকানো এবং পরিবর্তন করা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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত